এখানে দেখতে পারছেন বিভিন্ন মানুষ বসে আছে | যে যার প্রার্থনা করছে কেউ মাইক্রোফোন নিয়ে কোনো বক্তিতা পেস করছে এবং একটি সুন্দর বৌদ্ধ মন মূর্তিও আছে এবং তার দু পশে আম্বেদকর এবং একটি ব্যক্তিরও মূর্তি রয়েছে।

এত ছবিটিতে দেখতে পাচ্ছি একটি সমবাইকার ছবি সমবায়িকাটি হচ্ছে জলপাইগুড়ি হোলসেল কোনজঙ্গা ফোরাম অথাৎ এটি সরকারি সমবাইকা যেখানে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি নদীর দৃশ্য এবং নদীর পাশ দিয়ে একটি ফাঁকা অঞ্চল চলে গাছে এবং সেখানে বিভিন্ন মানুষ যাতায়াত করছে এবং পুরো আমরা দেখতে পারছি একটি ইলেকট্রিক সাপ্লাই -এর টাওয়ার -ও রয়েছে সেখানে বিভিন্ন তারও রয়েছে ।

এই ছবিটিতে আমরা দেখতে পারছি একটি জঙ্গলের ভেতরকার দৃশ্য জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে মাটির রাস্তা যেখান দিয়ে সম্ভবত যারা জঙ্গলে ঘুরতে আসবে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পার্ক -র ভিতরকার দৃশ্য। পার্ক -টি যথেষ্ট সুন্দর এবং বড়ো। এবং অনেক ধরণের রাইডস রয়েছে যেরকম আমরা দেখতে পাচ্ছি--